শেষতীয়াকৈ coronavirus ৰ সংক্ৰমণৰ উত্থান চীনে নিয়ন্ত্ৰণ কৰাত আমেৰিকাৰ গভীৰ আগ্ৰহত আছে বুলি আমেৰিকাৰ বিদেশী মন্ত্ৰী এণ্টনি ব্লিংকিনে কয় আৰু বিশ্বৰ দ্বিতীয় বৃহত্তম অৰ্থনীতি covid nineteen ৰ বাবে বন্ধ হৈ থাকিলে ইয়াৰ ডাঙৰ প্ৰভাৱ পৰিব বুলি দৃঢ়তাৰে কয়। চীনত শেষতীয়াকৈ covid nineteen আক্ৰান্তৰ সংখ্যা বৃদ্ধিৰ বিষয়ে সোধাত ব্লিংকিনে কি তিনিটা কাৰণ উল্লেখ কৰিছিল? প্ৰথমতে আমি ক'তো মানুহক covid ত আক্ৰান্ত হোৱা দেখিবই নিবিচাৰো অসুস্থতাই হওক, মৃত্যুৱেই হওক চীনৰ দৰে য'তেই ঘটিছে তাতেই সেইটো শেষ হোৱাটো আমি চাব বিচাৰো বৃহস্পতিবাৰে এই সংবাদ মেলৰ অন্ত পৰিব দ্বিতীয়তে যিকোনো সময়তে virus বিয়পিব বা ইফালে সিফালে ঘূৰি ফুৰিছে তাৰ সম্ভাৱনা থাকিলে এটা নতুন variant ৰ বিকাশিত হয় এই variant আৰু অধিক বিয়পি পৰে আৰু ই আহি আমাক আঘাত কৰে বা বিশ্বৰ আনদেশত আঘাত কৰে গতিকে আমাৰ হাতত এটা স্পষ্ট আছে সেইটো লক্ষ্য কৰে আৰু তাৰ পিছত আমি দেখাৰ দৰে চীন বন্ধ হোৱাৰ লগে লগে বিশ্বৰ অৰ্থ্নীতিৰ ওপৰত স্পষ্ট প্ৰভাৱ আছে গতিকে সেই সকলোবোৰ স্তৰতে এটা মৌলিক মানৱীয় স্তৰ সকলোৰে স্বাস্থ্যৰ চিন্তা লগতে বিশ্বৰ বাবেও চীনে ইয়াত আগুৱাই যাবলৈ যি প্ৰয়োজনীয় সেইয়া কৰাটো আমাৰ স্বাৰ্থৰ গভীৰতা আছে।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 তেওঁ লগতে কয় যে চীনে আজিলৈকে সেই সহায়ৰ বাবে বিচৰা নাই কিন্তু আকৌ আমি সম্পূৰ্ণৰূপে সাজু যে যিকোনো ব্যক্তিয়ে সহায় বিচাৰিলে যদি তেওঁলোকে ইয়াক উপযোগী বুলি ভাবে। কোন বছৰত চীনৰ কোনখন চহৰত প্ৰথমে মহামাৰী ৰূপত দেখা গ'ল কৰোণা virus মহামাৰীলৈ পৰিণত হোৱাৰ পূৰ্বে দুহেজাৰ উনৈছ চনৰ ডিচেম্বৰ মাহত মধ্য চীনৰ চহৰত novel corona virus ৰ আৱিৰ্ভাৱ ঘটিছিল covid মৃত্যুৰ নতুন সংজ্ঞাই চীনে covid সংজ্ঞা কেৱল শ্বাস-প্ৰশ্বাসযুক্ত বিকলতাৰ ফলত মৃত্যু হোৱা সকলহে গণনা কৰা হয় আৰু পূৰ্বতে covid nineteen ৰ দ্বাৰা ভয়াৱহ কৰি তোলা অৱস্থাৰ বাবে নহয় গণনা কৰা হয় অৰ্থাৎ ত আৰু সমগ্ৰ দেশত মৃত সকলৰ বহুলোক এতিয়া corona আক্ৰান্ত হিচাপে পঞ্জীয়ন কৰা হোৱা নাই। তিৰুৱন্তপুৰমত কৰোণাৰ ধৰা পৰা সন্দৰ্ভত কেৰেলা চৰকাৰৰ স্বাস্থ্য বিভাগে কি মতামত দিলে

উশাহ-নিশাহ লোৱাত কষ্ট পোৱাৰ বাবে ভৰ্তি হোৱা ৰোগীসকলক পৰীক্ষা কৰিবলৈ কোৱা হৈছে আনহাতে কেৰেলা স্বাস্থ্য মন্ত্ৰী গৰাকীয়ে কয় যে ৰাজ্যখনে covid ৰোধৰ প্ৰচেষ্টা তীব্ৰতৰ কৰি তোলিছে। চীনত কোনোধৰণৰ বিষ্ফোৰককলৈ আতংকিত নহ'বলৈ অনুৰোধ জনাইছেনে মুখ্যমন্ত্ৰীয়ে চীনত Omicron ৰ প্ৰাদুৰ্ভাৱৰ বাবে ৰাজ্যক আতংকিত নহ'বলৈ আহ্বান জনাই মুখ্যমন্ত্ৰীয়ে।

But আপনাদের Package এর কি রকম রকম Cost and বাকি Details একটুখানি দিতে পারবেন। কিন্তু আপনারা তো নতুন Company আমি আপনাদের উপরে Trust না মানে আপনারা যেহেতু নতুন Company তো আপনাদের Network পরিসেবা কি সেরকম থাকবে হ্যা মানে আপনারা আপনাদের Package গুলো কি কি দিচ্ছেন And Data গুলো মানে Parday data and SMS দিচ্ছেন একটুখানি আমাকে Cindly details এ বলেন

হ্যা আপনার Voice টা একটু Brake হয়ে যাচ্ছিলো। আমি শুনতে পারলাম না আর একবার Ripit করবেন তো আপনাদের Company টা মানে কত দিন হলো এখানে ইন্ডিয়াতে Lonch হয়েছে আপনারা মানে Trailo Preiod এ কত দিন Free এর অফার করছেন আপনার কি মোবাইলের সাথে সাথে Broadband এর ও কিছু Connection provide করেন Or নাকি এটা পুরোপুরি মোবাইল সার্ভিস আমি বেহালাতে থাকি Ok তো আপনাদের তবু আমি জেনে রাখতে চাই আপনাদের Package গুলো কেমন হয়েছে Broadband এর Ok আর আমি যদি মানে আমার পুরনো যে SIM থেকে আমি Move করবো তো সেটার জন্য আমার কি কি Procedure formalities পুরণ করতে হবে

হ্যা মানে যে প্যাকেজটা আর কি থাকে না মানে এই যে Tmie যে বলছেন দুই দিনের এটা মানে আমি যখন Code টা লিখে পাঠাবো তখনই আমার Network পড়ে যাবে? Beacuse আমার তো অনেক Important

মানে আমার অনেক Important Call আসে এইগুলো তো ব্যাপার আছে না মানে Network দুদিন যদি না থাকে আমার বিশাল Problem হয়ে যাবে ওকে ঠিক আছে। But আর একটা জিনিস জানার ছিল মানে এই যে এই Procedure টা যে পুরানো Balance টা ছিল ওটা কি চলে আসবে না আমাকে Recharge করাতে হবে ও এটা মানে এটা কদিনে মানে ক দিনে জন্য থাকছে আপনাদের এ Offier টা

একটা জিনিস জানার ছিলো যে দরুন সেরকমভাবে Balance লাগে না। তার বদলে কি আমি এ Net pack আমি বাড়াতে চাই। এরকম কোন Offer আছে। যে Same মানে Same package এই আপনি Balance কমিয়ে Net ইয়া। আমি আমার মত Pack ফোনে customize করে নিতে পারবো। ওকে আমি বুঝলাম। এরকম কোন আপনাদের এরকম কোন শুধু মানে যারা Data use করেনা । তাদের Call শুদু Call এর এরকম ব্যবস্থা আছে।

ওকে ওকে আর কিছূ আপনাদের অ Pack কিছু Benefit আছে Kindly জানাতে পারবেন। হুম আমার Basically joint family আমার বাড়িতে Member আছে এ SMS টা ওতটা Use করে না Net and call তো Use করেই মনে দরুন কেউ Acssecive Pack তার Limit এর থেকে Use করছে Then কি হব হুম ওকে ঠিক আছে তাহলে। আমি বাকিটা ইয়ে করে দিচ্ছে। আর একটা Question ছিল এরকম কোন Option নেই যে। আমার এখানে বা্চ্চারাও আছে। তারা ভুল বশত অনেক সময় Net on করে ছেড়ে দেয় তারা Limit ছাড়া Net use করে। তা আমি তাদের কে একটা Limit এ বেধে রাখতে পারবো এরকম কোন Option আছে ঠিক আছে। ওকে আমি সবইতো বুঝতে পারলাম। তো আপনাদের Official Adress টা কি কি আনতে হবে সেগুলো Kindly আমার Whatsup মানে Whatsup number এই যে এইটাই আছে একটুখারে Forward করে দিন

হ্যা নমস্কর আমি বব বিশ্বাস কথা বলছিলাম জিআই সিম কোম্পানি থেকে। স্যার আমাদের নতুন টেলিফোন লাইন চালু হয়েছে ইন্ডিয়ার মধ্যে। তো সেইরকম নতুন কিছু Plans আছে, নতুন কাভারেজ নিয়ে স্যার আমরা নতুনভাবে স্যার কাস্টমারদের জন্য নতুন কিছু Plans এনেছি নতুন Data plan, calling plan, এবং SMS plan, three G, fourG Five G নিয়ে, তো স্যার আপনি Interested আছেন জানার জন্য? হ্যা স্যার আমাদের এই নেটওয়ার্কটি স্যার নতুন চালু হয়েছে ইন্ডিয়ার মধ্যে। আমরা স্যার ফয়েস্ট ইন্ডিয়ান এমন কোম্পানি স্যার যে নাকি Five G প্রথম এনেছে ইন্ডিয়ার মধ্যে। আমরা স্যার নতুন নতুন Data plan আছে আমাদের five G এর উপরে স্যার Calling plan ও আছে আর SMS Plan ও আছে স্যার আর আমাদের যেহেতু এটা নতুন কোম্পানি স্যার আমরা অনেক কমের মধ্যে Discount rate এর মধ্যে আর কি Plane গুলো Provide করছি Customer কে। আর এমন কি আমরা স্যার, নতুন যারা Customer আছে, যারা আমাদের জিআই Family এর সাথে ক্রমাগত যুক্ত হচ্ছে। তাদের জন্য আমরা Month এর ফ্রি Recharge plan provide করছি, যেটা কিনা আমাদের Unlimited plan আমরা five G এর পুরো Infrastructure sir ইন্ডিয়ার মধ্যে স্থাপন করে দিয়েছি। এবারে স্যার Government এর Rule পাশ হওয়াটা মেন। Government এর Rule পাশ হলে আমরা Sir শুরু করে দিতে পারব। ইন্ডিয়ার First এমন কোম্পানি Sir আমরা যারা কি Infrastructure স্থাপন করতে পারছি ইন্ডিয়ার মধ্যে। সেইজন্যে Sir আমরা বলছি যে Mention করছি যে আমরা ইন্ডিয়ার First. আর আমাদের স্যার Four G টাও আপনি Four G Plus পাবেন। কারন স্যার Government এখনো কোন Permission দেয় নি Five G এর, যদি Permission দেয় Then Sir সবার First আমরাই হবো যারা নাকি পরিসেবাটা চালু করছে। যেটা কিনা Four G থেকেও অনেক Better speed দেয়, Better performance হয়। হ্যা Sir নিশ্চই দিতে পারব। Sir আমাদের যে Package আছে আমাদের Sir আনলিমিটেড যে Package গুলো Four G plus user দের জন্য। আমাদের আনলিমিটেড Package গুলোর মধ্যে রয়েছে যেটা আছে One month এর Package. সেটা হচ্ছে স্যার Only one hundred ninty nibe আমাদের one month এর Package রয়েছে। আর যেটা আমাদের রয়েছে Fifty six, one Month বলতে স্যার আমরা ঊনত্রিশ দিন Provide করি। অন্য কোম্পানি যেমন স্যার আঠাশ দিন Provide করে থাকে, আমরা সেখানে ঊনত্রিশ দিন Provide করি Sir । আর আমাদের Fifty eight Days এর একটা Programme আছে, Data package আছে সেটা Sir আমাদের আছে Two ninty nine এ। আর আমাদের Sir একটা Eighty eight Days এর একটা Package আছে সেটা Sir হচ্ছে Five fifty five এ পুরনো যে টেলিফোন Rate ছিল Unlimited Plan এ সেই Rate এ Sir আমরা নতুন করে পরিসেবা চালু করছি আর নতুন করে নতুন বেশি Data বেশি Validity এবং Sir বিশেষ Speed এর সাথে আমরা সেই Plan গুলোই Provide করছি পুরনো দামের মধ্যে তো Sir আমাদের network টা Use করে দেখতে পারেন Sir

Sir আমরা নতুন Company হতে পারি Sir কিন্তু এইজন্য Sir আমরা Actually ঠিক এই Trust gain করার জন্যই Sir আমাদের একটা নতুন Plan আর কি Provide করেছি যেটা হচ্ছে আমাদের যদি আপনি Telephone ব্যবস্থা নেন মানে যদি অন্য কোন User থেকে আপনি আমাদের নাম্বারে Code করেন Or আমাদের যদি নতুন কানেকশন নেন সেক্ষেত্রে আমরা এক মাস ফ্রি Provide করি। সেটাই আপনি এক মাস ফ্রি তে আমাদের Total জিনিসটা Test করতে পারবেন। যে আমাদের কি রকম Service আছে কি রকম কি Coverage আছে এবং Data Speed আছে কি রকম আমরা Validity provide করি।

আপনার যদি ভালো লাগে Then আপনি এক মাস পর আমাদের Data Plan গুলোতে Recharge করে Sir আপনি Use করতে পারেন। তো আমরা এই Choice Gane করার জন্যই এই Free Programme টা Sir আপনাকে দিচ্ছি

আমাদের Sir Coverage সব জায়গায় আমরা দিয়ে থাকি। এমনো এমন জায়গা আছে Sir যেখানে Electricity খুব একটা সুবিধা নেই But সেখানোও আমাদের Sir Tower আছে গ্রাম্য অঞ্চলগুলোতে Sir আমাদের Coverage এর কোন ইস্যু হয় না Sir. আমাদের প্রচুর Tower ইন্ডিয়ার মধ্যে স্থাপন করা হয়েছে এবং এখনো সেগুলো নিয়ে কাজ চলছে Sir এখনো আমাদের Network Coverage Better থেকে Better যেহেতু করা যায়। তো সেইগুলো Sir maintain করেই আমরা Sir করার চেষ্টা করছি যাতে Customer কে কোন Problem না Face করতে হয় আর সবথেকে বড় কথা Sir আমাদের যে One Month এর যে ফ্রি প্রোগ্রাম টা আছে ওটা আপনি Use করে দেখতে পারেন। আপনি Satisfied হলে তখনই আপনি স্যার Recharge করবেন এছাড়া Sir আমাদের নতুন Connection নিতেও কোন টাকা লাগবে না। এমনকি আমরা Home delivery ও করে থাকি Sir আপনি যদি নতুন Connection নিতে চান Then আমরা Sir আপন বাড়িতে গিয়ে আপনাকে নতুন SIM Actually দিয়ে আসব। সেক্ষেতে আমাদের Home Delivery এর সুবিধা আছে Sir

হ্যা আমি Sir বলে দিই আপনাকে First এ Sir আমাদের যে Package টা আছে Sir যেটা One Ninty Nine আমি বল্লাম, যেটা কিনা Sir আপনি ঊনত্রিশ দিন পাচ্ছেন।

মানে সেটা Sir কোন Lacking হবে না Four G এর যে Best speed আছে আপনি সে Speed এর থেকে অনেকটা বেশি Speed পাবেন কারন আমাদেরটা Four G Plus যেহেতু আমাদের Five G infrastructure ready যার জন্য Sir Four G Plus Speed টা পাবেন এই one point five GB ডাটায়। আর Sir SMS daily Sir একশত কুরি টা SMS পাবেন Daily আর Sir আমাদের কল তো Sir unlimited আছে আপনি যত ইচ্ছা Call balance Use করতে পারেন

Sir Two Ninty nine এর Plan টায় আপনি পাচ্ছেন Sir one point five GB যে Data টা পাচ্ছিলেন সেই Data টাই পাচ্ছেন Daily One Twenty SMS পাচ্ছেন। কল আনলিমিটেড আছে। শুধু Validity টাই Fifty eight days আর একটা আছে Eighty eight days এর Plan সেটা Sir আপনি পেয়ে যাচ্ছেন Five sixty five এ সেটাতে আপনি one point five GB data পাচ্ছেন। তার উপর আপনি Sir one twenty SMS পাচ্ছেন Daily এবং Call unlimited পাচ্ছেন আর Sir আর একটা আমাদের Plan আছে যেটা Yearly plan three sixty days এর জন্য এ Plan টা আমাদের আপনার জন্য পরছে Only two three nine nine মানে দু হাজার তিনশত নিরানব্বই আপনাদের ওটাই আপনি পেয়ে যাচেছন One Point five GB data daily one twenty SMS daily এবং আনলিমিটেড প্লান। এবং Sir আমাদের বিভিন্ন Data Buster Pack ও আছে যেগুলো হচ্ছে Sir heavy user হয় Data তাদের জন্য বিভিন্ন Pack আছে যেমন পঞ্চাশ জিবি ত্রিশ জিবি একশত জিবি। ত্রিশ জিবি Data Packeg এর দাম আমদের স Sir পরে Fifty one rupi এবং পঞ্চাশ জিবির টা পরে Sir eighty one rupee এবং একশো জিবি প্যাকেজ টা পরে one fifty one four G Plus আপনাকে Speed নিয়ে কোন Compromise হবে না। আমাদের কাছে এখন অব্দি এই Plan গুলো Sir উপলব্ধি হয়

আর Call টা স্যার both side Unlimited থাকে HD Voce call যেটা Sir সেটা নিয়ে আমি কিছু বলবো না। আর আমাদের Sir আপনি Validity বেশি পাচ্ছেন। অন্য কোম্পানির কাছে One month মানে আটাশ দিন Two month মানে Fifty six দিন। তো সেখানো আমাদের One month মানে উনত্রিশ দিন Two month মানে Fifty eight দিন। তো একানে Sir এখানে আমাদের একটা সুবিধা আছে। এখানে Sir অন্য Company থেকে পুরোপুরি আলাদা মানে পুরোপুরি বেশি Benefit পাচ্ছি Sir এইগুলো আমাদের Sir সুবিধা যার জন্য Sir customer আমাদের সাথে ক্রমাগত Sir বেড়েই চলেছে। আমাদের Customer আমাদের টিআই Family তে Customer add হতেই চলেছে

Ok sir আমি আবার আপনাকে বলে দিচ্ছি Sir আপনার Question ছিল আমাদের Plane গুলো আপনার আপনার Current Network Company এর সাথে Similar আছে তো আপনি কেন আমাদের Network এ আসবেন না তো Sir আমি সেটা নিয়ে বলতে চাই। কোন দিনই Sir এটা Similar নয়, কারন Sir আপনার আগের যে SIM Company আছে সেটা আপনাকে One twenty SMS Provide করে না। আমরা Sir one twenty SMS per day provide করি। আপনার এখন যে Current যে Network company আছে বা যেকোন Company আছে তারা Sir একশত টা SMS per day provide করে সেখানে আমরা one twenty SMS provide করি। আর আমাদের যে One point five GB Data সেটা Sir আপনি Four G plus এ পাবেন মানে Four G থেকে সেটা অনেক বেশি Speed others company sir আপনি Four G speed টাই পাবেন। তো সেখানে আমাদের Speed এও Sir আমাদের Benefit আছে

Sir thats why sir অনেক Customer আমাদের সাথে ক্রমাগত যুক্তে থাকছে। তো Sir এই Benefit গুলোর জন্যই Sir আমরা আজকে ইন্ডিয়ায় স্থাপন হতে পেরেছি। আমাদের Network এবং Coverage

Sir আমাদের Company infrastructure sir আজ থেকে পাচ বছর ধরেই তৈরি হচ্ছিল। But আমরা Sir four G তে three G four G তে আমরা সেরকমভাবে Network coverage দিচ্ছিলাম না কারণ আমাদের infrastructure তখনো complete হয় নি But আগের বছর থেকে আমাদের infrastructure totally complete আমরা Ready to lonse এবং Provide করার জন্য আমরা Rady Customer দেরকে বছর ধরে আমাদের সঙ্গে প্রচুর কাস্টমার জুরছে। Sir এখনই আমাদের Customer এর সংখ্যা One lac cross করে গেছে টাওয়ারের সংখ্যাও প্রায় One lac sir এবং আরো Sir improvent এর জন্য আরো বিভিন্ন যায়গা কোন Cavarage পাওয়া যায় না, অন্য কোন Company দের অন্য কোন Network company তো সেখানেও আমাদের Tower স্থাপন করার কাজ চলছে Sir আর আরও ক্রমাগত আমাদের Uger এর সংখ্যা বাড়তে থাকছে এই ভাবে তো এক বছর হচ্ছে আমাদের Company টার Age মানে Service proviced করছে এক বছর আমাদের Company তো আপনি Sir Cheek করতে পারবেন। আমাদের কোন Uncertified customer নেই Sir আর আপনি আমাদের Free plan use করে Sir দেখতে পারেন আপনি নিশ্চই Satisfy হবেন ওটায় আমরা ঊনত্রিশ দিনের যে Package টা আছে আপনার মানে One month ওই ঊনত্রিশ দিনের Package টা আমরা Sir free তে আপনাকে Provide করছি। ওখানে স্যার আপনি দের জিবি ডাটা পাবেন যেটা Four G plus speed এ পাবেন SMS per day পাবেন আর আপনি HD Voice Call পাবেন। এই সুবিধাগুলো আপনি পাবেন স্যার স্যার আপনার Locality টা স্যার একটু জানতে পারি? আপনার Current locality আপনি কোন Aria এর মধ্যে বাস করছেন? তাহলে স্যার আমি বলতে পারবো আপনাকে। Ok Sir তাহলে স্যার আমি জানিয়ে রাখি আমাদের তো টোটালি স্যার Broadband Service টা আমরা Fiber optics এর উপরে কাজ করি। তো আমাদের স্যার এখনো Fiber obtics যেহেতু স্যার Under ground connection হয় তো স্যার আপাতত এখনঅব্দি বেহালাতে সেই Connection এখনো ঢোকে নি । তো আমরা দেখছি স্যার আপনার যদি আপনি একটা কাজ করতে পারেন স্যার আমাদের Website এ গিয়ে একটা Quotation দিয়ে দিতে পারেন স্যার সেটা আপনার requirement এর জন্য তাহলে কি হয় স্যার আমরা এটা সব কাস্টমারদেরকেই বলি যাদের ওখানে এখনো Service provide হয় নি

As soon as possible আপনার এলাকায় স্যার আপনার এলাকায় আমরা Broadband provide করার চেষ্টা করব। এখনো স্যার ওখানে Provide হয়নি আপনার Locality এর মধ্যে But আমরা স্যার চেষ্টা করব। আপনি একটু Quotation করে দিবেন আমাদের Website এ আমরা স্যার চেষ্টা করব Provide করে দেয়ার স্যার আমাদের Broadband এর Package শুরু হয় আমাদের Five ninty থেকে Five ninty থেকে যেটা শুরু হয় সেটা স্যার GST add করার পর Six hundred হয়ে যায়। Six hundred and ten rupee হয়ে যায় স্যার Total Package টার Price এটা স্যার আমাদের একদম Basic plan আছে স্যার মানে একদম যেটাকে আমরাবলতে পারি Bronch plan total package টার Prize তো ওই Plan টা আছে স্যার। ওই Plan টার মধ্যে আপনি পেয়ে যাবেন Sixty Mbps speed পেয়ে যাবেন আর স্যার Unlimited data পেয়ে যাবেন মানে আপনার যত ইচ্ছা Use করতে পারবেন। আর স্যার Installation Charge sir আমাদের কিছুই লাগে না এখানে আপনি যদি একটা Connection নেন তাহলে কোন Installation Charge নেই না আপনা থেকে। শুধু আপনাকে Two month এর যে Recharge টা আছে ওটাকে আপনাকে একবারে করাতে হবে। Two motht এর Recharge মানে Six hundred and ten and six hundred and ten মানে টোটাল বারোশত কুরি টাকা আপনাকে Pay করতে হবে Two month এর Recharge আর আমরা connection টা আপনাকে করে দিব আর আমরা আমাদের তরফ থেকে Router ও আপনাকে Provide করবো। আমাদের সবকিছুই আমাদের Provide করা যায় Fiber box, Router সবকিছুই আমরা Provide করে থাকি। Then আমরা স্যার একটা এখন স্যার নতুন Customer দের জন্য আর একটা সুবিধা আমরা Provide করছি স্যার আমরা ওই Router এর সাথে একটা টেলিকম লাইন ও Provide করছি যেটা ল্যান লাইন আর কি আপনি ল্যান লাইন হিসেবে ওটাকে Use করতে পারবেন। সেটা স্যার সম্পুর্ন বিনামূল্যো আপনার Broadband connection এর সাথেই সেটা চলবে হ্যা স্যার আমি সেটা বলে রাখি স্যার আপনি যে পুরনো Current আর কি যে Network connection টা Use করছেন সেখান থেকে Move করার জন্য আপনাকে এখন স্যার কিছু জিনিস জেনে নেব আপনার থেকে। আপনার SIM টা কি আপনার নামেই আছে? আচ্ছা স্যার ওতে Balance আছে কি? মানে কোন Valid plan কি Active আছে ওতে? Ok sir তাহলে স্যার আমি বলবো আপনাকে কিছুই করতে হবে না। আপনাকে PORT বড় বড় করে লিখে ‌আপনাকে আপনার নাম্বারটা লিখেতে হবে Quotation এর মধ্যে Double Cotation এর মধ্যে মানে Double inverted কমার মধ্যে আপনার ফোন নাম্বারটা লিখতে হবে। তার আগে PORT বড় বড় করে লিখতে হবে লিখে Five Six Five Six Five Six এর নাম্বারে সেন্ট করে দিতে হবে। তাহলে কি হবে স্যার আপনার ফোনে একটা Code আসবে ওই Code টা স্যার আপনাকে আমাকে বলতে হবে Then Sir আমি আপনার Process টা Start করে দেব এবং Within two days আপনার বাড়িতে SIM টা Delevar হয়ে যাবে আপনার Given Address এর মধ্যে এটা আমাদের স্যার Port Positiver আছে দুই দিনের মধ্যে আপনার Port ও হয়ে যাবে দুই দিনের মধ্যে আপনার Current SIM থেকে Network টা উড়ে গিয়ে আমাদের যে নতুন SIM আছে ওটার মধ্যে নেটওয়ার্ক চলে আসবে Then আপনি সুইং টাকে Swice করে নিবেন এবং আমাদের পরিসেবা ব্যাবহার করতে পারবেন। শুধু স্যার আপনাকে First month এর যে Recharge টা আছে ওটা আপনার শেষ হয়ে গেলে আপনি যখন Satisfied হবেন তখন Next Recharge টা করতে পারেন । না না স্যার এটা এটা হবে না না স্যার আমি বুঝতে পারছি হ্যা আমি বুঝতে পারছি স্যার আপনার ব্যাপারটা। আপনার মূল্যবান সময় আমরা স্যার একদমই অপচয় করবো না স্যার আমরা জানি স্যার আপনার Time টা কতটা Valuable যার জন্যই স্যার আমরা আগে থেকে কোন দিনই Network টা কে না মানে Network আর কি আমরা ইয়ে করি না। আপনার কাছে যখন SIM টা Deliver হবে Within two days আপনার কাছে সিমটা Deliver হয়ে যাবে সেটা আপনা কাছে একদিন ও হতে পারে দু দিনের মাথাতেও হতে পারে এবার আমি আসি Service টা চালু করি দুদিন পর। তো যতখন না স্যার আপনার SIM টা আপনার কাছে Delivert আপনার ওই SIM থেকে কোন Network উরানো হবে না। কোন Sweep করা হবে না তার আগে স্যার আপনার Time আছে আপনারও মূল্য সময় আপনার বিভিন্ন মূল্যবান কোন Call আসতেই পারে। স্যার আপনার Service প্রয়োজন হয়। তো যার জন্য আমরা এটা করিনা। আপনার কাছে Sim টা এলো Then আমরা দুদিনে মধ্যে কি করি SIM ওই পুরানো SIM এর থেকে উরে যায় এবং সংগে সংগে আপনার নতুন SIM active যখন ই উরে সংগে সংগে দেখবেন SIM active গেছে Then আপনাকে

সেটা হচ্ছে Sim টা নিয়ে আপনার ফোনে Insert করতে হবে। আর অবশ্যই স্যার Sim টাকে Sim one এ রাখার চেস্টা করতে হবে। Slote তাহলে আপনি একদম Four G plus of the data performance টা ওটা পাবেন আর স্যার আপনাকে একটা First Call করতে Call করে আপনার যে IP তে Identity এ যে Address মানে Document use করেছিলেন। সেটা আদার কার্ড ভোটার কার্ড যাই হোক না কেন সেটা Digit গুলো একটুখানি সেটার যে Number সেটা বলে একটু খানে Confirm করতে হবে Identity, Then আপনার Sim টাকে নির্ধিদায় Use করতে পারবেন। স্যার পুরানো Balance টা তো আর আসবে না। কারন পুরানো Balance টা আপনা আপনি যেটা Recharge সেটা আপনি আপনার পুরানো Network connection এ করেছিলেন। তো তারে সাথে তো আমাদের কোন Link নাই। তো এইজন্য ্ পুরানো Balance টা আপনার আসবে না। তবে স্যার আপনে কে আর Recharge করাতে হবে। আপনার যখন Active হবে আপনি তো আমাদের ফ্রি Plan টা পাচ্ছেন ই। One month এর যে ফ্রি আমদের দেওয়া হয়। একটা Mandatory Plan তো ওটাতে আপনি পাচ্ছেনই। তো আপনাকে Recharge করাতে হবে না। But পুরানো Recharge টা তখন ই End হয়ে যাবে। যখন এই SIM থেক Network টা উরবে আমাদের এই Offer টা এখন টা স্যার দুই মাসের জন্য স্যার আপাতত আছে। তারপর স্যার Extent হবে কি না আপাতত বলা যাচ্ছে না। সেটা Company র Term and condition র উপর নির্ভর করে তারপরে পরবর্তীকারে আমার কতটা Customer আমরা Rap করতে পারছি। তার উপর নির্ভর করে। আপাতত স্যার Two month এর জন্য এ Offer টা আছে। তো আপনি Offer টা আমি বলব As soon as possible স্যার আপনি নিয়ে নেন তাহলে স্যার আপনি ফ্রি পরিসেবা Use করতে পারেন। আরে স্যার আমাদের কিছু নতুন পরিসেবা তার সেগুলা ব্যাপারে জানতে চাইছে আমি বলতে পারি। SIM সম্বধিয় আমাদের অনেক তথ্য আছে হ্যা স্যাা যে SIM টা আমাদের সেথে নিবেন। আপিন Data SMS call এগুলা তো পাচ্ছেন ই। কিন্ত স্যার এর সাথে বিভিন্ন রকম পরিসেবা আছে। যেমন আপনার মানে যে Use হয় না যে Data টা daily যেমন Use করাটা যে সম্ভব হয় না যে data টা Date due টা। বা দরুন যে Data বেচে রইলো। প্রত্যেক দিনে। রাত বারোটার পর আপনি জানেন যে আবার নতুন করে Data role over হয় মানে নতুন Data load পুরাতন Data উরে গিয়ে। তো আপনার Unused data আছে সেটা জমতে জমতে আপনার আপনার ওটাকে Weekend use করতে পারবেন। weakened use মানে Saturday or sunday use করতে পারবেন। weakened role over হলো এটা আমাদের Offer তো ওটাও আপনি পেয়ে যাবেন। ওটা যদি আপনি তারা মানে মানে যত তারাতারি পরবেন SIM নিয়ে নেন। তাহলে এই Offer এই জিনিসটাও আপনি Use করতে পারবেন। আপনি Unused data টাকে Use করতে পারবেন। আপনার weakened এ Weekened স্যার আপনি যখন বাড়িতে থাকবেন। বাড়িতে কোন কাজ থাকলে Use করতে পারবেন আপনি স্যার এসুবিধাটা অ আপাতত আমাদের কাছে স্যার Available নেই এই সুবিধাটা আমাদের স্যার In future আমাদের কোম্পানি থেকে এই Customization Add হবার কথ। কথা চলছে স্যার। আর যদি Add হয় স্যার। এটা Try এর Actually regulation ই কথা চলছে। সব Network operator কেই আরকি এই সুবিধা টা আরকি দিতে হবে Customer কে Cunstomization স্যার এটা যদি চালু হয় স্যার। সবার আগে আমাদের Network এই চালূ দিবে। এটা স্যার আমি আপনাকে দিতে Assurance পারি

আর স্যার আপনি যদি Data বাড়াতে চান। তো সেক্ষেত্রে স্যার আপনি Booster যে আমাদের Data booster আছে সেগুলা Use করতে পারবেন। যেমন আমাদের আছে ত্রিশ জিবি যেটা আছে Fifty one, ওটাতে ওটা নিতে পারে। তারপর পঞ্চাশ জিবি আছে স্যার Eighty one এর একশো জিবি আছে One fifty one স্যার এগুলা স্যার নিতে পারেন। Data বারানোর জন্য

সেটার Prize পরে One twenty nine । One twenty nine এর স্যার আপনি Four GB data পেয়ে যাবেন। যেটা Four GB টা আপনার Total one month এর জন্য থাকবে। one month মানে ঊনত্রিশ দিন এতে SMS পাবেন Daily একশো কুড়িটা করে। যেরক আপনি Main pack পাচ্ছিলেন। আর HD voice call unlimited পাবেন। যে আপনি Main pack পাচ্ছিলেন। শুদু Data থাকবে এখানে Four GB যেটা আপনাকে ঊনত্রিশ Use করতে হবে। তো স্যার এটা আছে আমাদের Only calling জন্য হ্যা নিশ্চই যানাতে পারবো স্যার, এগুলা এতক্ষন যেটা জানালাম Prepaid plan ছিল। আমদের Postpaid plan আছে। Postpaid family plan আছে। মানে Total আপাদের গোটা Family র জন্য যে Total Bill টা আরকি আসবে। সে স্যার এগুলার পরো অনেক ছার আছে। স্যার কয়েকটা জিনিস জানতে পারি? আপনার বাড়িতে কত জন Member আছেন তারা সবাই কি Network পরিসেবা Use করেন আচ্ছা তারা সবাই Actively network পরিষেবা Use করে। তারা Net SMS Call এই তিনটে জিনিস ই ওকে স্যার। তাহলে স্যার সেক্ষেত্রে আপনাদের জন্য Family Postpaid যে Plan টা ওটা নেওয়ার খুব মানে লাভের হবে কারন ওটাই আমরা কি Provide করি। ওটা আমরা Total family র জন্যই SIM provide করি বা তাদের পুরানো SIM কে আমরা Port করিয়ে নই। মানে একটা Total family র জন্য। And then যে স্যার আপনি যে First one month free ওটা postpaid ও পাবেন, Prepaid ও পাবেন সেটা স্যার আমদের Mandatory তো সেটা আমরা Provide করি। আর Postpaid ক্ষেত্রে এবারে তাহলে আপনার কি হচ্ছে। যে তারা যে হারে Use করতে জিনিসটাকে তারা যেমন Use করে । আপনি যেটা বলেছেন না Customization এর কথা তো Actually স্যার Postpaid এ আপনি এরকম করতে পারেন আপনার Data লাগছে না। তো আপনি কে Data Use করলেন না। তো সেই Data র বিল আমরা কোন দিন ই পাঠাব না। আপনি Call use করলে আপনার Call ই বিল পাঠাব, SMS use করলে SMS এর বিল পাঠাব ও স্যার এখানে অনেক Savings হয়। আপনার Family সবাই Prepaid তো একজন কে Validity র জন্য Total ও ই One ninety nine এর Recharge টাই করতে হয় তো সে Net টা Use করছেন না But তাকে তাও ওই One ninety nine দিতে হচ্ছে Net এর টাকাটা। তো Pospain হলে কি হবে স্যা আপনার যে Net use করছে না উনি তো উনাকে Net টাকা আপনার বিল এ Add হচ্ছে না এ Family postpaid এর সময় আপনার Total bill টা আসবে আরকি। যেমন আপনার Total একটা Electric Bill আসবে। সেমনি আপনার একটা Postpaid বিল আসবে আপনার Total আট জনের জন্য আবার সেটার উপরে Total বিলের উপর আমারা কি করি GJT টা থাকা আমরা ও ই GJT amount টাকে Discount দি। যার জন্ Postpaid অনেকটা Findamand হয় বেশি লোকে Use করে Postpaid টা। বেশির ভাগ লোকে Postpaid use করে। যারা একদম Join family টে থাকে আরকি। তো আমি আপনাকে সেটাই Suggest করব হ্যা যেহেতু এটা Postpaid তই এখানে কোন Limit হয় না। First of all তো কোন এখানে Limit নাই। যেরম Use করবে তাকে সে রকম ই Charge দিতে হবে। সে যদি দের GP use করে Daily একশো কুড়ি SMS use করে Daily, unlimited voice call use the postpaid এ prepaid এ যে রকম বিল হয় একই আসবে। কিন্তু শূদু একটাই Benefit তার বিলের মধ্যে GST amount আমরা Discount করে দেয় এটা হলো Postpaid এর সুবিধা। এমন আছে দেড় GB এর জাগায়, কোন দিন দুই GB use, কোন দিন দের GB use করল, কোন দিন আড়াই GB use করল। তখন আমরা স্যার বিলটা সেই ভাবেই পাঠাবো Calculate করে। তো এইটাই হচ্ছে স্যার সুবিধা Postpaid এর যে আপনারেক কোন কিছু থামিয়ে রাখবে। আপনার Daily দেড় GB data শেষ হয়ে গেল। আপনার কোন Important কাজ করার আছে। Then আপনি করতে পারলেন। তখন আপনাকে আবার Booster কিনতে হবে Data Buy করার একটা ঝামেলা Then শেষ হয়ে গেল তখন আপনার কিছুখনের জন্য কাজটাজ সব Stop হয়ে যায়। তো এই ঝামেলা গুলো পরতে হবে না। আপনি Postpaid নিলে আপনার কোন Limit থাকবে না আপনি Unlimited আপনি Use করতে পারবেন।

হ্যা স্যার নিশ্চই আসছে আসে স্যার। আমাদের Pant protection system ও আছে স্যা। Child protection system যেটাকে বলে। আপনার তাদের জন্য আপনি Limit Set করতে পারবেন। আপনি Acsesable website গুলো set করতে পারবে। পুরো Pantel control টাই আপনি নিতে পারবেন তাদের জন্য। তো Setting ও আমাদের আছে। আমাদের Official যে GIA Apps আছে। ওই GIA Apps থেকে আপনি পেয়ে যাবেন।